তখন বাজে লাগতো আর কি পাটিগণিতটা একটু কঠিন লাগতো হ্যাঁ আসলে পাটিগণিত বাজে লাগার কারণ হচ্ছে মনে করেন কিন্তু দেখেন আমরা যখন class five অবধি পড়ছি তখন কিন্তু আমি শুধু পাটিগণিতই পড়তাম তখন আমরা বীজগণিত পাইতাম না তখন কিন্তু আমাদের কাছে পাটিগণিত গুলো করতে অনেক মজা লাগতো যে অঙ্ক গুলো অনেক সহজ লাগতো। কিন্তু যখন ওই বীজগণিতটা আসে তখন ওই পাটিগণিত এর প্রতি ইচ্ছাটা আর কমে যায়। হ্যাঁ এটা আসলে, এটা আসলে পাটিগণিত এর দোষ নয় এটা আমাদের দোষ আসলে আমার তখন পাটিগণিতটাকে অনেক মজার সাথে করতাম আমাদের কাছে অনেক ভালো লাগতো। আমাদেরকে যোগ বিয়োগ গুন ভাগ করতে দিলে আমাদের ভালো লাগতো না কিন্তু পাটিগণতের অঙ্ক গুলো করতে অনেক ভালো লাগতো দশটি চেয়ারে দাম এতো টাকা একটি চেয়ারের দাম এত টাকা এভাবে করে আমরা সুন্দর করে আমরা অঙ্ক গুলো করে ফেলতাম। তো সেই ক্ষেত্রে পাটিগণিতটা অনেক মজা করে করতাম। কিন্তু যখন বীজগণিত আসছে তখন বীজগণিত ওই যে A B whole square মানে একটা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 তো সেই ক্ষেত্রে আমরা বলি কি আমরা তো পরিসংখ্যানটাকে তারপরে সম্পাদ্য গুলা চিত্র আঁকতে পারলে মুকস্ত বর্ণনা লেখা যাচ্ছে। তো এই যে সম্পাদ্য পরিসংখ্যান বীজগণিত এই গুলোতে আমরা মনোযোগ দিয়ে আমরা ভাবি কি না রে পাটিগণিতটা অনেক কঠিন। যে আমরা ওইযে মনের মধ্যে যে যে ভয় ঢুকাই ফেলই পাটিগণিত কঠিন সেই ক্ষেত্রে আমরা আর পাটিগনিত করি না। যেমন কি দেখেন এখন আমি বলাম হ্যাঁ পাটিগণিত অনেক কঠিন আমার থেকে শুনে আমার ছোটোরাও বলবে যে হ্যাঁ বড়ো আপুরা বলছে যে পাটিগণিত অনেক কঠিন। তা আমরা এটা করি এটা আমি করবো না। এরকম একটা আস্তে আস্তে ভয় সবার মধ্যে থাকে যে এই ভয়টার থেকে আর কাটিয়ে উঠতে পারে না। এই যে মনে করেন এই যে পাটিগণিত ও কিন্তু সহজ বীজগণিতের মতো আসলে আমাদেরকে বুঝে করতে হয় আসলে এটা কি ক্ষেত্রফল বের করতে বলছে নাকি দৈঘ্য বের করতে বলছে না পোস্ত নাকি উচ্চতা কোনটা বের করতে বলছে? সেটা খুঁজে বের করে ওই ওই সূত্রটা বসালে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে আমরা বলি এটা কঠিন সহজ গুলো আমরা আগে করে ফেলি। আমরা বলি যা এটা করবো না এটা থেকে আমরা answer করবোই না এটা করবোই না এরকম একটা মনোভাব থাকে, কাজ করে এইটার থেকে আমরা বলি যে আমরা বীজগণিত অনেক কঠিন কারণ কি আমরা ওইটা করেই দেখি না পাটিগণিত তো আমরা বলেই থাকি পাটিগণিত কঠিন কঠিন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 হম এতো গেলো মনে করেন অঙ্কের ব্যাপার আছে ঠিক আছে আহ পাটিগণিত, হয়তো বা কিছু জিনিস আপনি ঠিক বলছেন যার কারণে আমারও সমস্যা হয়েছিল ওই বীজগণিতের ওই জিনিস গুলো ভালো লাগছিলো যার কারণে পাটিগণিতটা তো english আপনার কাছে কেমন লাগে? English মোটামুটি ভালোই লাগে মনে করেন যে grammar আমার english এ সমস্যা বলতে একটাই সমস্যা আমি english টা বলতে আমার কাছে অনেকটা heart fill হয় মানে অনেকটা nervous লাগে কি রকম যেন একটা অদ্ভুত types এর লাগে এমনি মনে করেন আপনি আমাকে লিখতে দেন আমি লিখতে পারবো grammar grammar ও পারবো। যে কোনো আপনি মনে করেন আপনি আমার সাথে english এ কথা বলতে চান আমি আপনাকে reply দিতে পারবো কিন্তু মানে আমার কাছে বলতে আমার কাছে অনেকটা জড়তা কাজ করে আমার কাছে মনে হয় আমার pronouncing এ ভুল আছে বা আমার verb গুলো সঠিক হবে কি না? আমার মানে আমার কাছে কিরকম একটা জড়তা কাজ করে তো সেই জন্য আমি এটা improve করার জন্য আমি regular এখন Vocabular গুলোতে focus করতেছি তারপরে english news paper গুলো পড়তেছি তারপরে english এ article গুলো পড়ার চেষ্টা করতেছি english movie গুলো দেখতেছি মানে আমি চাইছি আমার এই জড়তাটা কেটে যাক।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

Voice narration এসব add হয়। তো এইগুলাই তো main তো এগুলা মনে করেন ওই যে কোনো grammar বই follow করতে চাইলে আপনি দেখবেন সেইখানে ওরকম সূত্র থাকবে, সূত্র থাকবে সূত্র দিতে, আমরা তো সূত্র পারি তাহলে আমি ওই বই গুলো কেন follow করবো? কিন্তু দেখেন আমাদের যে জড়তাটা কাজ করা কমবে যখন আমরা মনে করেন আমাদের partner এর সাথে বা নিজে নিজে বা কারো সাথে যখন আমরা english এ কথা বলবো ভুল হোক খারাপ হোক যখন আপনি কথা বলবেন তখন বুঝতে পারবেন যে আসলে আমরা কোথায় problem হচ্ছে তখন যে ওইটা ঠিক করতে পারবেন আসলে আমরা তো কারো সাথে english এ কথা বলতেই চাই না। সেই জন্য আমরা আমাদের কোথায় দুর্বলতা আছে সেটাও জানি না। না জেনেই আমরা আর ঠিকও করতে পারি না। Grammar বই গুলো কিনা আমার কাছে মোর লাভ লাগে না কারণ কি আমার কাছে মনে হয় grammar বই গুলোতে শুধু সূত্রই মানে rules ই থাকে। আর এই rules গুলোতো আমাদের সকলেই জানা সেই জন্য আমার এটা ভালো লাগে না সেই জন্য মনে করেন english news paper বা english কোনো movie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 তারপরে আবার সেখানে আপনাকে একটা example দিয়ে দেখাই দিলো কিন্তু আপনি যখন একটা article পড়তেছেন বা একটা movie দেখতেছেন ওখান থেকে আপনি আরো অনেক example পাচ্ছেন। আহ বইয়ের কথা বলছি কারণ ওই যে আমরা recently দেখতে পাচ্ছি যে ওই যে যে উনি vocabulary র জন্য একটা আহ একটা বই বের করছিলো তো ভাবছিলাম হয়তো বা আপনি কোনো vocabulary ওইটা ভালো মনে করেন আপনি vocabulary টা ভালো না আপনার pronouncing শুদ্ধ হচ্ছে আপনার writing এ help হচ্ছে new new word শিখতে পেতেছেন। কিন্তু ওই যে যেগুলো আছে আপনাকে যে কথায় বলে না যে এই আপনি একদিনে এই ত্রিশ দিনে english শিখে ফেলতে পারবেন এতো দিনে english শিখে ফেলতে পারেন english এ একদম expert হয়ে যাবেন english এ এই সব জিনিস থেকে যেমন কি dictionary আমাদের সবার জন্য লাভবান। এটা আমরা সবাই জানি dictionary আমাদের জীবনে কতটা কাজে আসে।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

হম আচ্ছা ভাইয়া তাহলে

আল্লাহ হাফেজ

girlfriend প্রেমে পড়েছে

আমি তো খুব ভালবাসি গান শুনতে, সবরকম গান শুনতেই ভালবাসি তো এক একটা মানে mood হয় সেই হিসাবে গান শুনি, যখন যেটা ইচ্ছে করে আহ তুমি কি বলতে চাও? উম দ্যাখো, আমা~ আমার বাংলা, আমার সবরকম গান ভাল্লাগে আমি কিন্তু নেপালি গানও শুনেছি, আমি উড়িয়া গানও শুনেছি। তো শুধুমাত্র যে বাংলা কি হিন্দি গানই শুনতে মানে ভালোলাগে সেটা আমি বলতে পারব না কারণ, আমার একটু সবরকম গান শুনতে আমি~ আমি অভ্যস্থ। আমার ভাল্লাগে, আর সব~

অনেক হিন্দি গানও আছে যেগুলো আমি শুনিনি কিন্তু, আমি শুনতে ভালবাসি।

খারাপ লাগছে তা কিন্তু নয়, তাই না! মানে পুরোনো গান কে নতুন করে যে গাইলে আহ কিছু কিছু গান ভাল্লাগছে না যে এক~। মনে হতো যেন পুরোনো গানগুলোই বেশি ভাল। আবার কিছু কিছু গান এমন নতুনভাবে খুব সুন্দরভাবে আমাদের সামনে নিয়ে আসছে, যেগুলো শুনতে সত্যিই খুব ভাল লাগছে। আমি এটা বাংলা গানের ক্ষেত্রে বলছি, আ~। আর সেইভাবে হিন্দি গানে যদি বল এই একই কথা, হিন্দি গানে আহ আমার মতে যে এই পুরোনো গানগুলো একটা যতই হোক। আহ পুরোনো গান আমাদের মনকে একটা অন্যভাবে ছুঁয়ে রেখেছে। যেমন, আমাদের যে এই এত পরিচিত এই আর ডি বর্মন বলো এই লতা মঙ্গেশকার, এদের গান। তো মানে কখনই পুরোনো হয় না, না মানে এদের গান তুমি যতই শোনো, আমার কাছে যেন মনে হয় যেন নতুন। কিন্তু, এই গানগুলো যখন এই উম নতুনভাবে গাওয়ার চেষ্টা করছে, তো আমার মনে হয় যে গানটার যে। একটা উম সত্যতা মানে গানটার যে একটা যেভাব ভাবটা প্রকাশ করতে চেয়েছিল হ্যাঁ, গানটার মাধ্যমে। মানে একদম পরিবর্তন হয়ে যাচ্ছে যখন, সেটাকে নতুনভাবে করার চেষ্টা করছে, তাই না? আহ দ্যাখো! তোমার এই কথা অনুযায়ী মানে আমি বলতে চাই যে তুমি যে বলছ যে নতুন গান পুরোনো যে গানগুলো ছিল, সেগুলোকে নতুনভাবে নতুন সুরে যারা আমাদের কাছে নিয়ে আসছে। এখনকার নতুন প্রজন্ম যেটা শিখছে, যেটা শুনছে তো আমার মনে হয় না যে এরা সবসময় গিয়ে পুরোনো গানটাকে শোনে কারণ, তাদের কাছে এই নতুন গানটাই আহ তারা। মানে গ্রহণ করে আমার লাগে, তো সেক্ষেত্রে পুরোনো যে গানগুলো মানে যেমন আমাদের অনেক পরিচিত মানুষ যেমন আর ডি বর্মন, লতা মঙ্গেশকার, আশা তেমনি অনেক মান্না দে আমাদের এ~ এদের। গলায় যে গান, এদেরকে এরা যে এতো সুন্দর গাইত তো সেটা অনেকসময় চাপা পড়ে যায়, এই নতুনদের আহ ইয়েতে, তাই আমার মনে হয় যে মানে পুরোনো গানগুলো শোনা শু~। শোনার চেয়ে ওরা নতুন জিনিসটাকে বেশি গ্রহণ করছে, তো কোথাও মনে হয় যে এই পুরোনো যে এই যে তাদের যে এই আহ challenge তাদের যে এই আহ ও।

দ্যাখো, তুমি যে বলছ হ্যাঁ, গান শুনতে এখন দরকার। ডাক্তাররা বলেই থাকে আমাদের, কিন্তু একটা জিনিস তুমি ভেবে দ্যাখো আহ যে আম~ এই যে অনেকে আছে যারা কি হয় গান শুনতে শুনতে রাস্তায়। রাস্তা পারাপার করে, তাইতো? সে এইটা কিন্তু ভালো নয়। মানছি, গান শোনা মন ভালো করে আহ অনেককেই হ্যাঁ এই যে তুমি therapy র কথা বলছ, হ্যাঁ সত্যিই এমনি। যে~ যেটা মানুষের মন ভাল রাখে, মনকে সুস্থ রাখে কিন্তু এই যে এই গান শোনা এখন কিন্তু অনেক বাচ্ছারা আমি দেখেছি, অনেক নতুন প্রজন্ম তাদের কানে। সবসময় headphone বলে একটা বস্তু যেটা তারা সবসময় কানে দিয়ে রাখে এবং সেখানে গান চলছে যার ফলে অনেক বড় accident থেক~ হয়েছে, আর এই এইগুলোর জন্য। তো মানে কোনো উম যেমন যারা গাড়ি চালায়, তাদেরও আমি দেখেছি কানে headphone থাকতে। তো কি হয় এতে যারা পেছন দিয়ে কোনো গাড়ি এলে, সে কিন্তু বুঝতে পারে না। তো এরফলে অনেক accident বড়সড় হতে পারে। তো এই এক~ এতে কিন্তু একটা বাজে দিক, এটা যদি তুমি ভেবে দ্যাখো কোনদিন। এই যে আমি দেখেছি যে অনেক গাড়ি আছে মানে যাদের ধরো আহ চারচাকা গাড়ি আছে, তো তাদের আমি দেখেছি যে অনেক জোরে একটা গান বাজিয়ে যায় যেহেতু, তাদের নিজেদের গাড়ি। তো সেইক্ষেত্রে কি হয়, আশেপাশে যারা। যায় তো তারা তো কাউ নিতে পারে না, তো তারা যদি একটু আস্তে করে শোনে তারা যাই তাদের যে গানই সে শুনতে ইচ্ছুক, যদি একটু আস্তে শোনে। মানে ওরা এতো জোরে বাজিয়ে শোনে যে, যে তা পাশের কোনো গাড়ির বা পাশের কোনো চালকদের অসুবিধা হয়। এটা আমার মনে হয়।

তাদেরকে এতো ছোট বয়স থেকেই যে phone এর মধ্যে গান চালিয়ে জোরে নইলে বাচ্ছা নাকি ঘুমাবে না! তো এই একটা যে বদ অভ্যাস, এটা তৈরি করা আমি একদমই পক্ষে নই কারণ তারা তো শিশু। তারা গান তুমি তুমি যদি গেয়ে তাদের শো~ ঘুম পাড়া, কোনো বা~ আমার যে গুনগুন করে গায় তো তাতে কিন্তু বাচ্ছার আহ কানের কোনো এ~ উম effect হবে তাই, হবে না। হ্যাঁ, কোনো ক্ষতি হয় না। কিন্তু, যদি তুমি একটা phone এ জোরে যদি একটা গান বাজাও, তো বাচ্ছাটা এক~ ছোট থেকে তার ওই যে radius বা কানের যে আহ পর্দা।

ঘুম পাড়ানোর সময়ও গান শোনান বলো। সবকিছুতেই তারা কিন্তু phone এর ওপর নির্ভর হয়ে পড়ে। এবার বাচ্ছাটা তো মানে কিছু বলতে পারে না, তো। সে নিশ্চই তোমাকে বলবে না যে আমি এটা দেখবো না, ওটা দেখবো না তো তাকে তোমরা আমরা আগেকার যেভাবে মানুষ বাচ্ছাদের মানুষ করত phone ছাড়া, সেইভাবে মানুষ করলে আমার মনে হয় যে অনেক ভাল হয়। আর আর এক~। এটা যেটা জিনিস এই যে তুমি বলছ কানে headphone দিয়ে যে রাস্তা পারাপার এতে কিন্তু পুলিশ অনেক ব্যবস্থা নিয়েছে। কিন্তু, অনেক।

তো এগুলো মানে মানুষ নিজেরা যদি পরিবর্তন করতে না পারে তাহলে, আহ কি করা যায় বলো? দ্যাখো, শব্দদূষণ তো আমাদের এই আহ কালিপুজোর time এ। তো অনেক বাজি ফাটানো হয়, তো আমাদের যে বলে যে রাস্তার যে পশুরা আছে মানে কুকুর বলতে পারো, তো তাদের তাদের কানে । বেশি আওয়াজে অনেক মানে ক্ষতি হয় বলতে পারো। তো তারা যেমন খুব ভয় পায়, তেমনি জোরে যদি কোনো box বাজানো হয়, জোরে গান বাজানো হয়, এখন তো। কোনো শুধুমাত্র পুজো কেন, কোনো যেকোনো অনুষ্ঠানেই সবাই খুব জোরে জোরে খুবই জোরে মানে একটা উম এতো জোরে বাজানো হয় যাতে। উম সেতে শুধুমাত্র বলব না যে, রাস্তার কুকুর বা কোনো পশুদের হয়। কোনো বয়স্ক আহ মানুষদেরও এই উম কানে এসে তাদের, বুকে এসে লাগে আওয়াজগুলো না! তো, এর ফলে কি হয় অনেক মানুষই মানে আমার মনে হয় যে heart attack এইসব হয়ে যেতে পারে। তো এগুলো যদি সবাই একটু মাথায় রেখে যে গান অবশ্যই চালাক, আমরা চালাতে বারণ করছি না কিন্তু। একটু যদি মাথায় রেখে যে একটু আস্তে যাতে সবাই শোনে, ভালো লাগে মানে গান জিনিসটা তো শোনার জন্য না! এমন এতো জোরে চালিয়ে তো এটা তো মানুষ নিতে পারে। ~তো মানুষের বুকে এসে লাগে তাই না! বেশি আওয়াজ। দ্যাখো, আর একটা জিনিস এখন গানের এতোরকম ধরণ বেরিয়েছে মানে এক একটা র~। আগে আমরা শুধু জানতাম যে একটা flow গান হবে, আস্তে চালাব। এখন এতরকমের ধরনের গান বেরিয়েছে। মানে তোমার রাপ বলে একটা জিনিস বেরিয়েছে বা, এখন নতুন গানকে খুব speed এ করে যেটাকে আমরা বলি remix করে গানটা বানানো হচ্ছে। তো এই যে এক এক~। ~নেকটা নতুন ধরনের যে গান বের হচ্ছে, এতে কিন্তু আহ অনেক মানুষের কিন্তু মানে বলতে পারো যে নতুন নতুন যে তাদের যে চেষ্টা এগুলো কিন্তু মানে এই প্রতিভাগুলো তাদের কিন্তু বেরিয়ে আসছে। যে reality show বলো টিভিতে যে হয়ে~হচ্ছে তো তার জন্য সেখানে আহ তারা তাদের এই প্রতিভাগুলোকে কিন্তু দেখতে পারছে মানে তারা এগুলো দেখে তাদের আহ জানতে পারছে। কে কিরকম কতদূর তাদের প্রতিভা! সবার সামনে সবাই জানতে পারছে যে এমনিও গান হয়, এমনিও গান বানানো যায়। এই যে সে তুমি প্রথমে বললে যে spanish ভাষার সাথে আমরা বাংলা ভাষা বা english ভাষার সাথে আমরা।

নতুনত্ব আহ এই rap ফ্যাপএতো কিছু আমরা জানতাম না। এখন দেখছি রাপ জিনিসটা বাচ্ছা থেকে বড়ো সবাই জানে যে, আচ্ছা rap । হ্যাঁ, মানুষ এই যে গান গেয়ে যে রোজগার করছে, এটা আগে আমরা শুধুমাত্র জা~ জানতাম যে যারা stage এ এসে গায়। হ্যাঁ, যারা সবার সামনে কোনো আহ function এ গা~ গাইছে। অর্থ উপার্জন করছে। এটা আগে আমরা জানতাম যে সে গাইছে stage এ, তার মানে সে অর্থ উপার্জন করবে। কিন্তু এখন। মানে তুমি যদি youtube এ বা social site যেমন facebook বলো, তুমি যদি ফেসবুকে নিজের গান দাও, সেখানে তোমার যদি অনেক likes বা অনেক। সবাই দেখতে পায়। যত লোক সেটা দেখতে পাবে, তত লোক সেটাকে আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এবং সেখান থেকেও কিন্তু টাকা রোজগার করা যায়। তাই না, মানে যতদিন যাচ্ছে। মানে মানুষের প্রতিভাকে আরও সামনে খুব সহজে আনার প্রচেষ্টা শুরু মানে দেখা যাচ্ছে বলতে পারো। যেমন বলছ যে youtube বলো, facebook বলো। মানুষ কিন্তু এই সব থেকেই অর্থ উপার্জন করতে পারছে এখন, এই যে করোনার time আমি আবারও বলছি কোভিড এর সময় যখন ছিল, তখন মানুষ তো কোনো এই শো পাচ্ছিল না মানে বাইরে ফাংশন করে যে। গান করে যে অর্থ উপার্জন এমনি তো অনেক গায়ক আছে যারা, গান করে অর্থ উপার্জন করে আসছে তো তার ওই সময় আহ তাদের তো কোনো function বলো, বাড়ি থেকে বেরোনোই নিষেধ ছিল, আমাদের সবার।

লোকের কাছে যত ছড়িয়ে দিচ্ছে, তার তত মানে সবাই জানতে পারছে, অনেক লোক সেটা শুনে তাদের মনে সেটা ভালোও লাগছে কারণ ওই সময়ে যা পরিস্থিতি ছিল, তো সেটা শুনে।

জিনিসটা ভালো যদি সবাই ভালোভাবে নেয়। তাহলে জিনিসটা সত্যিই খুব সুন্দর জিনিস মানে এর থেকে সুন্দর জিনিস আর হতে পারে না পৃথিবীতে। আর যদি এইটাকে ওই অপব্যবহার যেগুলো আমরা বলে আসলাম, যদি সেইভাবে তারা দ্যাখে তাহলে, কিছু খারাপ দিক তো বেরোচ্ছেই। যেটা মানুষের চরম ক্ষতি করছে মানে যেটা এ~। যদি তারা মেনে চলে। ওইটা কিন্তু আমরা খুব সহজেই এড়িয়ে আস্তে পারবো, তাই কিনা!

এই চলে যাচ্ছে রে। তুই কেমন আছিস? বাহ! পরীক্ষা-টরিক্ষা হয়ে গেলেও, মেয়ে তো মজাতেই থাকবে এখন!

আচ্ছা আচ্ছা। আর আমি তো এখনই ঘুম থেকে উঠলাম। প্রচন্ড ঠান্ডা লেগেছে জানিস আমার, শরীরটা ভাল লাগছে না। হম চাপ পরলে ওরকমই হয়। আমারও তাই, দপ্তরের কাজ বেশি পরে গিয়েছিল নিয়ে অনেকক্ষণ কাজ করেছি, এসে আবার স্নান করেছি, নিয়ে আমার শরীরটাও ঠিক ভাল লাগছিল না। এত শরীর খারাপ করছিল!

বাহ! তুই দেখে নিলি, কিন্তু আমাকে তুই একবারও জানালি না বল, phone করে? যখন দেখছিলি, তখনই এক বার আমার কথাটা নাহয় মনে করতে পারতি, তাহলে একসঙ্গে বসে দেখা হত! হম ভালই করেছিস রে। দেখলি আর cinema টা কিন্তু খুব ভাল। আমার খুব ভাল লেগেছে। মানে এত সুন্দর মানে যে লিখেছে, কে যেন লিখেছে রে cinema টা। হ্যাঁ, ঠিকই বলেছিস। রাজ চক্রবর্তী লিখেছেন। দারুণ কিন্তু মানে, করেছে, ব্যাপারটা। এত সুন্দর cinema টা মানে লিখেছে, হ্যাঁ। শুভশ্রী যে সুন্দর অভিনয়টা করেছে, মান~ মানে কি মানে ওকে সত্যিই বাচ্চা বাচ্চা লাগছে বল দেখে, মানে সত্যিই মনে হচ্ছে যে ও বোধহয় eight, nine, class এ পড়ে। অষ্টম নবম শ্রেণিতে পড়ছে ও, তাই মনে হয়। হ্যাঁ। মানে এরকম এক একটা দেখবি আহ ছবি দেখে মনে হয় যে, এর জায়গায় যদি ওকে দিত তাহলে বেশি ভালো হত । কিন্তু এটাকে কোনও ব্যাপারই নেই। মনে হচ্ছে যে না, মানে শুভশ্রীর জন্যই বোধহয় পরিণীতা টা তৈরি হয়েছে। আর গানগুলো কি মিষ্টি বলত? সুন্দর লাগছিল শুনতে গান গুলো। তার মধ্যে তো আমি একটা গান নিজের আবার, phone এ আবার লাগিয়েছি জানিস। যে তুই phone করলি, গানটা বাজছিল।

হ্যাঁ হ্যাঁ, আগেও তো ওর অনেক cinema দেখেছি আমি ৷ ও বেশ ভালই অভিনয় করে। হ্যাঁ, আগে ধারাবাহিক টা করতো কিন্তু, মা দেখতো বুজলি, আমি অত দেখতাম না তখন পছন্দ হত না। কিন্তু যবে থেকে cinema টা দেখছি, আমার কিন্তু বেশ পছন্দের লাগছে ঋত্বিককে। উম ঠিক এই বলেছিস। আমারও তাই খুব ভাল লেগেছে, কালকে রাত্রে বেলায় ওই ছবিটা দেখলাম, আমার কী যে ভালো লাগল পরিণীতা ছবিটা। আমি তো ভেবেছিলাম যে তোকে phone করে বলব। যে তুমি বা~ ছবিটা দেখ। কিন্তু তুই তো বললি যে আগেই দেখে নিয়েছিস। ছবিটা কিন্তু মানে, লিখেছে এত সুন্দর করে লিখেছে, মানে গল্পটা কিন্তু মানে কোথাও আমি মানে বিরক্ত হয়ে যায়নি। এক একটা cinema দেখলে মাঝখানে একটু বিরক্ত।

হ্যাঁ সত্যি। ঠিকই বলছিস। কিন্তু ওই যে যখন ওই বাবাই দা যখন অন্য কোনও একটা মেয়ের সঙ্গ্যে, মেয়েকে নিয়ে আসবে, শুভশ্রীর সামনে, তখন কিন্তু ভারী আমার খারাপ লেগেছে। কী সুন্দর মেয়েটা ওই আম~ বাবাই দাকে ভালবাসে বলল। মানে যাই হোক বলতে পারিনি। কিন্তু মেয়েটা দেখ মাঝখানে চলে আসলে কী রকম? সত্যি। ওই ঋত্বিকদা, মানে বাবাই দা যদি ধর ওই শুভশ্রীর সঙ্গে যদি মেলামেশাটা করত, তাহলে কী সুন্দর ভালো হত বলত? ওর সঙ্গেই last এ বিয়ে হয়ে যেতো। কিন্তু দ্যাখ। প্র~ প্রত্যেকটা cinema ই কিন্তু দেখবি, শেষের দিকে যে, যে তোর মোক্ষম অভিনেতা থাকে, যে মোক্ষম অভিনেত্রী থাকে তাদের দুজনে কিন্তু বেশ মিল হয়ে যায়, এবং বিয়ে হয়ে যায় বা ধর ওদের আহ উম সংসার হয়ে যায়। যাই হোক। কিন্তু এটা তো ঠিক অন্যরকম একটু ব্যাপারটা দেখিয়েছে বলে আমাদের আরও ভাল লেগেছে দেখতে, কী বলিস? ঠিকই বলেছিস। এটা কিন্তু খুব ভাল লেগেছে আমার। আর তারপরে গান গুলো। তারপরে ওই শুভশ্রীর বান্ধবীগুলো। ওরাও কিন্তু খুব সুন্দর করেছে রে, অভিনয়টা। হ্যাঁ, সত্যিই তাই। ওই last এ দেখেছিলিস, যে ওঁরা যে ঐ যে, cigarette খাচ্ছিল। আমিতো ওটা দেখে, খুব হাসি পেয়েছে আমার। সত্যিই তাই। বেশ ভালই করেছে cinema টা। করাই দরকার। ওরা খাটনি ভাবে করেছে। আর যে যা শুধু অভিনয় করেছে, এটা সত্যি জনপ্রিয় হওয়ার মতোনই একটা ব্যাপার।

হ্যাঁ, ঠিকই বলছিস। শুভশ্রী কিন্তু বাচ্চা বয়সের যেটা দেখিয়েছে, ওই স্কুল~ বিদ্যালয়ের এ পরে, জামাকাপড় পরে যখন আসা যাওয়া করছে বাবাইদার সঙ্গে, তখনও কিন্তু বেশ মিষ্টিই লাগছে ওকে দেখতে বল?

হ্যাঁ আবার শোন। এই বি~ দু দিকে বেনুনি করে না ভালো লাগছিল দেখতে। আমি ভাবছি আমিও আজকে একটু বাধিব, বুঝলি? তোকে ছবি পাঠাব। তুই দেখিস। হ্যাঁ হ্যাঁ, দারুন করেছে কিন্তু অভিনয় টা।

তোর, ওই যে তো নগরকীর্তন বলে একটা cinema ছবি এসেছিল, ওই ছবিতে দেখেছিলাম ওনাকে আবার এই মান~ ঋত্বিকদার এই আবার মা সাজতে। কিন্তু এখানেও বেশ, ভালো লাগছে, ওই ছবিটাতেও বেশ সুন্দর ওরা কাজ করেছে। হ্যাঁ, ঐ জন্যই তো এত সুন্দর করে, আর দেখতে ভাল লাগে। কিন্তু বিরক্ত কি লাগে না? এইটাই বেশ ভাল। আমি তো cinema দেখতে দেখতে কখন যে রাত্রে বেলা একটা বেজে গেছে বুঝতেই পারিনি। মামা আমাকে হঠাৎ করে এসে বলছে কিরে, তুই এখনও ঘুমাসনি? আমি মাকে বলেছি, মা আমি পরিনীতা দেখছিলাম। মা ভেবেছে যে কী আবার এই cinema, মানে আমি তো ছবি দেখি না, খুব একটা। হঠাৎ করে আমি পরিমিতা দেখতে হম শুরু করেছি। মাকে বলেছি যে, তোমাকে আমি আজকে লাগিয়ে দেব। আহ phone এ তুমি দেখো, দেখবে খুব সুন্দর cinema টা। সত্যি তাই। ধারাবাহিকগুলোতে এখন চোদ্দবার করে বিয়েটাই দিচ্ছে। মানে কি বলবো। এই জিনিসটা খুব বাজে করে দিয়েছে। একটা ভাল একটা গল্প বানা, যে গল্পটা দেখলে মানুষ কিছু শিক্ষা পায়, কিছু একটা ভাল দিক দেখা তার নয়।

সেই, ঠিকই বলেছিস। আমি তো তাই মাকে বললাম, যে পরিমিতা একবার দেখো। তারপরে আমাকে বলবে, যে আমি রাত্রি একটা অবধি কি দেখছিলাম? আরে যখন ঐ বদলা নিল না, ঐ এটা কাছ থেকে, আরে ওর নাম তো আবৃত রায় জানিস তো? যে, ঐ যে, আর আহ এর করেছিল, যে আরকি main মহাশয় হয়েছিল, আর আহ ওদের দফতরে, শুভশ্রীর দপ্তরে। তো ওর নাম হচ্ছে আবৃত রায়। ওর আগেও একটা ছবিতে আমি ওকে দেখেছি। ওর অভিনয়টাও বেশ সুন্দর। ওর~ ওই জায়গাটা খুব ভাল লেগেছে যে, একটা মেয়ে হয়ে, আহ ও বেশ সাহসিকতা দেখিয়েছে নিজের, যে না ও পেরেছে। আমার খুব ভাল লেগেছে। যে ও নিজের সাহসিকতা দেখিয়ে, ওর যে ভালোবাসাটা সেটা আরকি বোঝাতে পারল। ওর যেটা ভুল করেছে সেটা ও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারল। এখনকার মেয়েদের না এ রকমই সাহসী হওয়া দরকার। আর যেটা ভুল করবে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটা দরকার।

হ্যাঁ। ঠিকই বলেছিস। এই এই ব্যাপারটা খুব বাজে লেগ~ লাগল রে। কিন্তু এই এট~ রকম করে লিখেছিল বলেই হয়তো আমাদের মনে দাগ কাটল। হ্যাঁ। এই রাজ চক্রবর্তীর লেখাগুলো বেশ সুন্দর সুন্দরী থাকে। বেশ ভালো লেখে। আর গানগুলো এত মিষ্টি, মানে প্রত্যেকটা গান। কোন গানটা তুই বাদ দিবি বলত? সমস্ত গানগুলো সুন্দর। হ্যাঁ। আমারও তাই। গানগুলো এত সুন্দর লেগেছে, ওই যে তোকে বললাম, যে আমি আমার ফোনেই লাগিয়ে নিয়েছি গানটা। ওই জন্য কেউ যদি ফোন করছে আমাকে আমি একটু পরেই ফোনটা ধরছি, কিন্তু গানটা একটু শোনা হচ্ছে, আমার খুব ভাল লাগছে শুনতে। আমি তো দফতরে যখন কাজ করতে যাই, তখন মাঝেমাঝে ওই গাছগুলোকে শুনতে শুনতেই যাই। বাসে করে। হ্যাঁ। আসলে কি বলতো, এই cinema না অন্য অন্য জায়গায়, ওরা ওটাকে নিয়ে নিয়েছে বুঝলি তো। তারপরে ওরা ওটা phone এর মধ্যে ধর যে অন্য অন্য যে জায়গা গুলো আছে, যেমন হইচইটা আছে, তারপর অন্য অন্য আরো জায়গায় ওরা ওই, আহ উম cinema টাকে চালাচ্ছে। তার জন্য এখন উহ ইয়েত~ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, রে ঠিকই বলেছিস। শোন না তুই একদিন সময় করে চলে আয়। একসঙ্গে নয় এবারটা দেখব! আচ্ছা তাহলে তাই কর। তাহলে তুই একদিন আমার বাড়িতে চলে আয়। তাহলে আমি এটা করে রাখবো। আহ ঠিকঠাক করে রাখবো। তারপর একসঙ্গে নাহয় বসে দেখব। ঠিক আছে শোন, আজ তাহলে রাখলাম। তুই তাহলে আমাকে পরে আবার ফোন করে জানাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চল টাটা। Hello সুমিত কেমন আছো?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 এই চলছে ধরো কোনমতে, দে বাড়ির সবাই ভালো আছে? হ্যা বাড়ির সবাই ভালো আছে তা তোমার বাড়িতে সব ভালো আছে তো কাকু কাকিমা তুমি? হ্যা আমরা সবাই ভালো আছি একটু মা আবার একটূ অসুবিধার কারণ এই ঠান্ডা গরম পরছে ধরো আবহাওয়া পরিবর্তন হচ্ছে তো দুই একটু problem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 মানে problem দেখা দেয় বিভিন্ন রকম জ্বর জ্বালা রোগ হচ্ছে সেটা তুমি আহ দেখতেই পাচ্ছো যেমন টা তোমার বাবা মায়ের হয়েছে। সেটাই কারণ দেখো কি বলব রাত্রে fan জালাতে কিন্তু মানে আবার। লেপ বা কাথা গায়ে দিতে হচ্ছে তাহলে কি বলব মানে দুটো একসাথে হচ্ছে তো যার শরীর মানে ঠিকঠাক গ্রহন করতে পারছে না যে কোনটা accept করব, কোনটা reject করব দিয়ে ধরো ঠান্ডা জ্বর এটা হয়ে যাচ্ছে। হ্যা দেখো এটা একটা তুমি ঠিক বলেছো মানে দিনের টা দেখবে সকাল বেলা মিলছে না ঠিকই দেখবে আকাশ যেন একদম মেঘাচ্ছন্ন বা কুয়াচ্ছান্ন হয়ে থাকে ঠিক আছে তারপর একটু পর দেখবে সময় যাওয়ার সাথে সাথে না দেখবে যে আকাশটাতে কিন্তু আবার রোদ আছে। এবার কি হচ্ছে বলো তো সকালের দিকে তোমার শীত আবার ধরো দুপুর বাজছে ততোই কি হচ্ছে ধরো মানে গরমের প্রাভাব টা বাড়ছে তাহলে কি হচ্ছে মানে শরীর ঠিকমত তোমার শরীর টা নিতে পারছে না আবহাওয়াটার সাথে সইতে পারছে না মানে communication টা হচ্ছে না ফলে কিন্তু মানে উম ঠান্ডা টা হঠাত করে লেগে যাচ্ছে বা বিভিন্ন ধরনের শারীরিক problem দেখা দিচ্ছে। হ্যা ঠিকই বলেছো কারণ আমরা রোদে যখন যাচ্ছি তখন মনে হচ্ছে যেন গরম লাগছে আবার ছায়ায় যাচ্ছি তখন মনে হচ্ছে ঠান্ডা লাগছে মানে আবহাওয়া যত হ্যা বল। ঠিকই বলেছো তুমি দেখো রোদে তো মানে রোদে দাড়াচ্ছি না তখন গিয়ে একটু কিছুটা ছায়ার দিকে দাঁড়াই তখন বা fan এর তলায় গিয়ে দাড়াই তলায় গিয়ে দাঁড়াই এমন টা মনে হচ্ছে আবার যখন তুমি ফ্যানের তলায় গিয়ে যখন মানে একটু ঠান্ডা লাগছে তখন মনে হচ্ছে রোদে গিয়ে দাঁড়াই এরকম কি হচ্ছে না দেখো

হ্যা ঠিকই বলেছো দিয়ে ওই রকম করে চলছে ধরো এ ওষুধপাতি। তারপর তো আমার মেয়ে আছে তা মেয়েকেও তো ঠান্ডা জ্বর এসব লেগেই থাকে সবস ময়তেই। হ্যা দেখো তোমার মেয়ের বয়স তখন খুব অল্প একটু সাবধানে রেখো আর বুঝতেই পারছো যেখানে আহ তোমার আমার মতো মানে আমাদের মতো।

হ্যা সেটাই ধরো যদি একবার স্নান করে একটু লেট হয়ে যাচ্ছে ধরো মানে স্নান করে বারোটার সময় যদি একটা বাজে সে একটু তারপরে ঠান্ডা লেগে যাচ্ছে ধরো আবহাওয়া কিন্তু পরিবর্তন হচ্ছে তো সেইজন্য বেশি problem টা হ্যা ওটা দেখো একমাত্র তুমি ঠিকই কথা বলেছো তো মানে শীতের দিনে সময়টা না মানে বুঝে উঠতে পায় না তুমি ঠিক এই মানে এই সকালে যখন উঠবে না মনে হবে যেন যখন উম দশটা বাজে তখনও ভাববে তুমি সকাল হচ্ছে না ঘুম থেকে যদি না উঠো তোমার। তারপরে তুমি একটু খাওয়া দাওয়া করার পরে ভাববে যে দুপুর হয়ে গেলো তখনও কিন্তু মানে তুমি বুঝতে পারবে না যে দুপুর হয়ে গেছে তুমি স্নান করতে খেতে দেখবে দুপুরের খাবার খেতে খেতে তোমার বেজে যাবে তিনটে থেকে চারটে তারপরে সন্ধ্যা আরকি শীতের দিনটা মানে।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 হ্যা সেটা এই তো আবার গ্রীষ্ম পরে যাবে তারপর তো তুমি বুঝতে পারবে কেমন রোদ তাইনা। হ্যা দেখো এটা একটা ঠিক মানে গ্রীষ্ম পরে গেলেই তো মানে রোদের প্রকোপ বারতে লাগবে তারপরে তোমার আহ গরম লাগবে এ সেটাতে দেখো গ্রীষ্মের সময় মানে খুব একটা শরীর খারাপ হয় বলে কিন্তু মনে হয় যত শরীর খারাপ সব জ্বর জালা খেলা ঠান্ডা লাগা বিভিন্নরকমের রোগ।